করলে করেছে। হ্যাঁ পরে করেছে। জমি ক্রয় শ্রেণির ছাড়াও বিলাসিতার বন্দোবস্ত উম কল্যাণে আরেক নতুন শ্রেণির উদ্ভব হয়। এরা হলো মধ্যস্থ ভোগী। এই মধ্যস্থ ভোগীরা মূল জমিদারদের পক্ষ থেকে জমি~ জমিদারি শিখনের ভারপ্রাপ্ত হতো এবং জমিদারের ব্যয় রাজস্ব ও জমিদারির

নিজেদের জমিদার কাজকর্ম তত্ত্বাবধানে অক্ষম হওয়ার জন্যই প্রধান এই শ্রেণির নতুন মধ্যস্থ ভাগি ও প্রায় স্বাধীনতাভাবে নিজ নিজ নির্দিষ্ট এলাকায় খাজনা আদায়ের নামে প্রজাদের উপর অমানবিক উহ নিয়ন্ত্রিত জারি রাখত। প্রধানত ব্যবহার বা ভোগ প্রধান অর্থনীতির উপর প্রাক চীন পুর শিল্প ও কারিগরি শ্রেণির প্রতিষ্ঠিত ছিল। কিছুটা বহিঃ বাড়ির জল বাণিজ্য তার সমৃদ্ধির কারণ ছিল। কিন্তু বিনিময়ে প্রধান অর্থনীতিকের দিকে এই সব পুর শিল্প সম্মন্ধে মানুষের মনোভাব পাল্টানো কারখানার যন্ত্রপাতি আর কামারের হাতের তৈরি য~ যন্ত্রপাতির মধ্যে তো প্রভেদ অনেক। কারণ কারখানা কলে তৈরি বস্ত্র আর তত্ববায়ের হাতে তাঁতের তৈরি বস্ত্র মধ্যে যথেষ্ট পার্থক্য আছে। ভোগ ও ব্যবহার্য জিনিসের প্রতি কলকারখানা ও বিনিময় প্রধান অর্থনৈতিক যুগের মানুষ দৃষ্টিভঙ্গি দ্রুত পরিবর্তনশীল। ব্যক্তিগত রুচি, শখ ও বিলাসিতার চালিত অর্থাৎ পড়ার জন্য বাংলা গ্রাম অভিজাত শ্রেণি একদা বাঙালির পৌর শিল্পের এর উদার পৃষ্ঠপোষক ছিলেন। ইংরেজ শাসকদের নতুন রাজস্ব উম বন্দোবস্তের ফলে তারা একে একে ধ্বংস হয়ে গেলেন। ‍কৃষিজমি থেকে উৎখাত হচ্ছে কৃষার~ কৃষকরা কলকারখানায় শ্রম বিনিয়োগ ক~ করতে বাধ্য হলেন। তাদের পরিবর্তনই যে নতুন গ্রাম্য অভিজাত ও ধনী শ্রেণির উদ্ভব হলো। উদ্ভব হলো তার অধিকাংশের পুরুষের হঠাৎ ধনী প্রধান শহরে ডলডলিপি বিনিয়ারি, দেওয়ানি করে অর্থাৎ রোজগার করে এবং নিশ্চিন্ত নিশ্চিত আয়ের নিষ্কণ্টক পথ খুঁজে নেন। জমিদার কিনা চিরস্থায়ী জমিদার হয়েছেন। বড়, মাঝারি, ছোট নির্বিশেষে এই শ্রেণির

তঙ্গী তাদের নতুন সামাজিক পদমর্যাদা যোগসূত্র স্থাপন করল এবং অন্যদের~ ও অন্যদেরও উপেক্ষা ও পৃষ্ঠপোষকতার অভাবে উম সেকালের উম উচ্ছন্নে গেল বিনিময়ে যুগে আহ বাক্ মুক্তি হলো, হলো প্রতি~ প্রতিযোগিতার বাজার কারখানাজাত বিলাসিতা দ্রব্য ছাড়া

দুটি কারণে দেশীয় শিল্পের প্রাধান্য হলো। দেশীয় শিল্পের এত ভোগ্য প্রতি এদেশের উপ ভোক্তাদের মনোভাবের পরিবর্তন নতুন উপযোগ এবং কলের তৈরি বি~ বিলাতি~ বিলাতি দ্রব্যের সুলভ মূল্য এবং কোম্পানির প্রাণজাতীয় ঠিকানা দিচ্ছি ও সর্বজনীন জাতীয় জীবনে অগ্রবর্তী ছিলেন তার বাবা। কারণ সম্পূর্ণ গ্রামে অআর্থিক উম ভূমিকায় ধ্বংস করে গ্রামীন আহ গ্রামীন পারিবারিক শিল্পের ক্রম দিল এই সম্পূর্ণ পথ সুগম করে ভারতের জাতীয়তাবাদী সামাজিক পটভূমি কল~ কলকাতার উনিশশ সাতাশি গ্রাম্য সমাজের পরিবর্তনের দ্রুত ধারা ভারতের গ্রাম সমাজে ছিল স্বয়ংসম্পন্ন পরিবারকেন্দ্রিক সমাজ। তাঁত, চরকা ও কৃষিকাজ ছিল এই ও পরিবারনির্ভর সমাজের এবং প্রধানত নির্ভর গৃহশিল্প ও কৃষিকাজ থেকে তারা অর্থনৈতিক প্রয়োজন মিটে যায়। এইস এ সৃষ্টি সমাজ জীবনে পাশ্চাত্য শিল্পের পরে ইংরেজরা আহ ইংরেজরা পরে গণতান্ত্রিক কূটনীতিক নিয়ে গেলেন তাঁতীকে। তাঁতীকে রাখলেন বাংলাদেশে। না হয় তাঁতী ও অর্থনীতি উভয়কে ধ্বংস করে ছোট ছোট সবল সন্ধি সমাজকেন্দ্রিক অর্থভেদ ভেঙ্গে দিলেন। সমাজতন্ত্র থেকে গণতন্ত্রের স্তরে যাত্রাপথে সমাজে আহ অর্থনৈতিক মৃত্যুকে একটা বড় রকমের রূপান্তর ঘটেছিল। যার কারণে হলো গৃহশিল্প ও পুরশিল্প থেকে বৈজ্ঞানিক যন্ত্রশিল্পের পথে অগ্রগতি। অর্থনৈতিক ভিত্তির পরিবর্তনে আর একটি কারণ হলো স্বাভাবিক অর্থনৈতিক স্তর থেকে পাকা অর্থনৈতিক স্তরে উত্তরণ। যা মানুষের মধ্যে টাকাসর্বস্ব মা~ মানসিকতার বিকাশ এনে দিয়েছিলেন। টাকার বিনিময়ে মাধ্যমে যাও যা উপাদান প্রকৃতি এ উৎপাদকের মনোভাবের পরিবর্তন হলো। খাস সম্পত্তি ও বিন্যাসের প্রিয় সুস্থতার পরে ধন সঞ্চালন ক~ করার আর প্রয়োজন রইল না। তাই এ যুগে বাণিজিক ব্যবসা~ ব্যবসায়ী নয়। রাজা মহারাজা, জমিদার ও টাকা দৃষ্টি দিয়ে হম ও সম্ভব সম্পত্তির মূল্যায়ন করতে আরম্ভ করল।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

আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি তুই কোথায় এখন? আমি এখন আমার পরীক্ষার পরে আমার দাদী বাড়িতে বেড়াতে আসছি আহ তুমি গ্রামে গিয়েছো? গ্রামের বেশিরভাগ মানুষই তো কৃষি কাজের সাথে সংযুক্ত তাই না? হ্যাঁ গ্রামের বেশিরভাগ মানুষই কৃষি সাথে সংযুক্ত উম আচ্ছা কৃষকদের সম্পর্কে তুমি কতটুকু জানো? তোমারা তো গ্রামে থাকো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 আচ্ছা তাদের দরিদ্রতার মূল কারণ কি?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 এছাড়া আরো অনেক reason রয়েছে কি বলছো? এর মধ্যে না আমার বেশি মানে আমি বেশি প্রাধান্য দিচ্ছি যে আহ মহাজন থেক ঋণ, এই ঋণের কারণেই তারা মানে উন্ন উন্নতি করতে পারতেছে না কেননা আমি সেইদিন খবরে দেখছি যে, ধর একদিন কৃষক স্বল্প পরিমাণে ঋণ করে, হ্যাঁ? আর সেই সল্প টাকার আহ পরিবর্তে তাকে কি করতে হয়? তাদের জমি দিয়ে দিতে হয় তাছাড়া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 দারিদ্রতা দূর হবে না আরো বাড়বে হ্যাঁ আসলেই আহ গ্রামের কৃষকরা মোটা মানে banking সম্পর্কে এত ধারনা রাখে না, দশটাকাই যে bank এর card বানানো যায় মানে কৃষি banking এর সেটা সম্পর্কে তারা জানেনা, কারন তার এতটা শিক্ষিত না আর তাদের এইসব সম্পর্কে ধারণা খুবই কম, আরো অনেকে মনে করে যে bank এর লোন নিলে তাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, কিন্তু তারা যে স্বল্প সুধে bank থেকে লোন লোন পাইতে পারে তা তারা জানে না

আগে মানুষ লাঙ্গল দিয়ে চাষ করতো আর এখন tractor সেচ এগুলা দিয়ে কিন্তু এগুলা কিন্তু অনেকে জানে না, যদি জানতো তাহলে আরো তাদের কৃষিকাজে আরো মানুষ আগ্রহ থাকতো মানুষের, কি বল তুমি? হ্যাঁ আমিও এর সাথে একমত বাংলাদেশ কিন্তু প্রচুর ফলনশীল মানে উৎপাদন হচ্ছে যেমন বিদেশি আম তারপর হচ্ছে যে আহ বিভিন্ন শস্য ক্ষেত্র বিদেশে বিভিন্ন ধরনের ফলা-ফলালী কিন্তু বর্তমানে বাংলাদেশে উৎপাদন হচ্ছে যেটা কিন্তু কৃষির জন্য খুব বড় একটা সাফল্য হম এটা আমাদের দেশের গর্ব হ্যাঁ কৃষি আমাদের দেশে গর্ব বাংলাদেশে দুইটা খাত থেকে সবথেকে বেশি আয় করা যায়, একটা হচ্ছে পোশাকশিল্প আর একটা হচ্ছে কৃষিশিল্প কিসের কারণে বর্তমানে বাংলাদেশের মানে যে মানে বৈদেশিক মুদ্রাও এটা কিন্তু বাড়তেছে যেমন পিয়াজ আগে কিন্তু পেয়ার বাইরের দেশথেকে আহ মানে আমদানি করা লাগতো কিন্তু এখন বাংলাদেশে

মানে উৎপাদন অনেক বেশি বৃদ্ধি পেয়েছে হ্যাঁ ঠিক বলছো কৃষকরা আমাদের খাদ্যের চাহিদা তারপর আহ সব ধরেন চাহিদা পূরণ করতেছে যেমন ধর বাংলাদের প্রধান খাদ্য হচ্ছে ভাই, হ্যাঁ?

তারা বাংলাদেশের প্রধান খাদ্য বাইরের দেশ থেকে ক্রয় করে এনে জনগণকে খাওয়াবে, আর জনগণের যেই সামর্থ্য আছে যে মোটা অংকের টাকা দিয়ে কিনে খাবে?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 উৎপাদন প্রক্রিয়া কিন্তু বেশিরভাগ কৃষকের কিন্তু ঘরে টিভি নাই, যার কারণে তারা উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে এতটা অবগত না উম ঠিকি বলছো, তাছাড়া সরকার বিভিন্ন ব্যবস্থা করে দিচ্ছে হ্যাঁ যেমন ধর এইযে, গ্রামে তোমাদের গ্রামে কিন্তু নার্সারি ব্যবহার মানে নার্সারি যেমন ধর যাদের নিজস্ব কোন জমি আছে, তাদের এই নার্সারি ফুল চাষ তারপর আহ আহ ধান বল তারপর বিভিন্ন সবজি চাষের ব্যবস্থা করে দিচ্ছে তাইনা এইগুলো সরকারে নিজস্ব চেষ্টা আর কি হ্যাঁ আসলেই তারপর হচ্ছে যে সরকার উদ্যোগ মানে উদ্যোগ নেয় অনেকগুলো কর্ম মানে কৃষকের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধার জন্য training এর ব্যবস্থা করতেছে বর্তমানে বর্তমানে তুমি জানো নাকি জানিনা বাট আমাদের গ্রামে কিছু কিছু মানুষ সরকারের তরফ থেকে এসে training দেয়ার ব্যবস্থা করতেছে কৃষকদেরকে যেমন, কিভাবে উন্নতি প্রযুক্তি ব্যবহার করে কৃষকরা ফসল উৎপাদন করতে পারে? তাছাড়া বাংলাদেশের বেশিরভাগ কৃষকের কাছে আদর্শ কোন জমি নেই, আদর্শ জমি বলতে আমরা বুঝি তিন বিঘা জমির বেশি কিন্তু বাংলাদেশে জীবিকার নির্বাহী জমিটুকু কৃষকের নেই সেখানে আদর্শ জমি থাকা অনেক বড় একটা ব্যাপার উম আর জে শিল্পধারা বাংলাদেশ এত উন্ন উন্নয়ন হচ্ছে সেই শিল্প আহ নিচু নিচু অবস্থানে কেন দরিদ্রতা তাদের থেকে সরতেছেই না তাদের সবকিছু সম্পর্কে জ্ঞান দেয়া উচিত, আর আর এই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে তাদের প্রযুক্তি সম্পর্কে বোঝানো মহাজন এর ঋণ সম্পর্কে যেমন ধরো বাংলাদেশ সরকার কিন্তু আহ আহ কৃষি banking গ্রামীন banking এর মাধ্যমে অনেক আহ ঋণ দেয়ার ব্যবস্থা করছে, এই সম্পর্কেও কৃষকরা জানে না এগুলো সম্পর্কে যদি আমরা তাদের জানাই তার কিন্তু আহ সফল হতে পারবে, কি বল তুমি? হ্যাঁ তাছাড়া আরেকটা জিনিস কি বলে youtube তারপরে হচ্ছে যে বেশিভাগ কৃষকের কাছে smart phone না থাকলেও কিন্তু বেশিভাগ কৃষকের কাছে ল্যা মানে radio আছে তাউ আমাদের radio এর মধ্যে মানে বার্তা প্রচার এর মানে কৃষকের বার্তা প্রচার এর একটা ব্যাবস্থা করা উচিত হম গ্রামের মানুষ তো যেহেতু তাদের কাছে smart phone তারপর ধর আহ television এগুলো নেই তারপর ও সচারাচর আহ radio তে তারা সব খবর আরকি শুনার চেষ্টা করে আহ তাই আমাদের উচিত যে radio এর মাধ্যমে সতর্ক বার্তা পাঠানো, যে কি করা যাবে? যেমন অনেক কৃষকরা বে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করে বা কীটনাশক জৈবসার মানে কীটনাশক সার ব্যাবহার করে যেটা জমির উর্বরতা নষ্ট করে, তাই কৃষকদের উচিত মানে জৈবসার ব্যাবহার করা জৈবসার বিভিন্ন ধরনের মানে হম ফল ফুল বা অনেক কিছু পচানোর মাধ্যমে একটা সার তৈরি করা হয়, ওই সারটা কি ভাবে বানাতে হয়? সেটা শিখে তার যদি সেটা প্রয়োগ করে তাহলে মাটির উর্বরতা নষ্ট হবে না এবং অধিক ফলন হবে উম যেমন কি বলছো তুমি যেমন ধর প্রযুক্তির সঠিক ব্যাবহার আর আহ অপব্যবহার সম্পর্কে ও জানানো উচিত জৈবসারের সঠিক ব্যাবহার অপব্যবহার সম্পর্কেও জানানো উচিত, কেননা প্রত্যেকটা জিনিসেরই একটা ভালো আর ক্ষতিকর দিক আছে

লাঙ্গল tractor হিসাবে ব্যবহার করা যায় কারণ হচ্ছে এখনো বেশিভাগ যারা একদম অনুন্নত গ্রামে থাকে তাদের কিন্তু এখনও গরু তোরা হাল চাষ করা হয়, তাদের যে pumping machine ওইসব সম্পর্কে তাদের কোনো ধান ধারণা নেই, এইসব সম্পর্কে তাদের মধ্যে ধারণা বৃদ্ধি করতে হবে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 তারা কোথা থেকে জ্ঞান পাবে? যদি আমরা তাদেরকে না দিয়, বল?

হম আমাদের উচিত বেশি বেশি সতর্ক করা মানুষকে মানুষের আহ মানে কৃষকদের কৃষকরা যদি শিক্ষিত হয় তাহলে হয়তোবা আমাদের এই সমস্যাটা সমাধান হবে, কারণ হচ্ছে যে তারা তাহলে বুঝবে মহাজনের থেকে ঋণ নেওয়ার ফলে তাদের কি কি ক্ষতি হচ্ছে? আর তাছাড়া অনেক কৃষকরা তাদের মানে দ্রব্য বিক্রয়ের জন্য কখনো বাজারে যায় না তারা কি করে? পাশের বাড়ীর মানুষের দ্বার বিক্রি করে বা পাশের বাড়িতে বিক্রি করে দেয়, এখন যারা মানে ধনি সমাজ আছে, তার কি করে? সেটা কে বাহিরে বিক্রি করে অধিক লাভবান হচ্ছে কিন্তু এ সম্পর্কে কৃষি মাত্র দশ percent ও পাচ্ছে না যার ফলে কৃষকরা এখন ও মানে পিছায় আছে কৃষি কৃষি এখন পিছায় আছে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 আর তাছাড়া আমাদের উচিত যে কৃষকদেরকে মানে এই, কিভাবে তাদের দ্রব্য মানে বাজারজাত করতে পারবে? মানে আধুনিক উপায়ে সে সম্পর্কে সচেতন করা আর আমরা যে তুই শিক্ষিত আমাদের উচিত যে অশিক্ষিত গ্রামের যারা কৃষক আছে ওদেরকে নূন্যতম শিক্ষার ব্যবস্থা করে দেওয়া তাহলে হয়তো বা তারা, কিভাবে ফসল উৎপাদন করতে হবে? কিভাবে ফসল মান বৃদ্ধি করা যাবে? কিভাবে ফসল মান বৃদ্ধি করা যাবে তাছাড়া গ্রামের নিরিহ মানুষরা কিন্তু বুদ্ধির দিক থেকে অনেকটা দেহের দক্ষতা আছে যান? তারা একবার যেটা দেখে সেটা কিন্তু খুব সহজে করতে পারে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 ধর কৃষকদের কিভাবে? আহ আহ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 গ্রামের বেশিরভাগ মানুষের হাতে phone নেই বললেই চলে smart phone তো সেই অনেক পরের কথা হ্যাঁ আর গ্রামের বেশিরভাগ মানুষ হচ্ছে সরল-সোজা যেটার সুযোগ নেই অসাধু ব্যবসায়ীরা, তারা কি করে? খুব স্বল্প দামে তাদের থেকে দ্রব্য ক্রয় করে এবং প্রচুর মোটা অংকের টাকা তারা বিক্রি করে হ্যাঁ online এর মাধ্যমে কিভাবে দ্রব্য বিক্রি করা যায় সেটা তাদেরকে শিখাতে হবে তারপরে হচ্ছে যে মানে গ্রামের মহাজনদের বিশ্বাস না করে তারা যদি কৃষি ব্যাংক এর সাহায্যে মানে ইয়া করে loan নেই তাহলে হয়তো বা, গ্রামের কৃষি আস্তে আস্তে উন্নতির দিকে যাবে তোমার সাথে আমি একমত দেখো আজকাল দেখা যাচ্ছে এইযে বর্তমান আমাদের কথা এখন কিন্তু মানে আহ বাজার বলো দোকান বল সব জিনিসই কিন্তু প্রচন্ড দাম যেমন সবজি দিক থেকে বল তারপর চাউলের দিক থেকে বলো কিন্তু এত দাম দিয়ে যাচ্ছে, কৃষকরা কৃষি সঠিক দাম গুলো পাচ্ছে? পাচ্ছে না হ্যাঁ তারপরে হচ্ছে যে আমরা যখন মানে দেখি যে অনেক সময় হয় কি মানে প্রাকৃতিক দুর্যোগের কারণে যেমন, বন্যা তারপরে হচ্ছে সাইক্লোন তারপরে হচ্ছে যে মাটি এইসব কারণেও কিন্তু কৃষকদের ফ মানে ফসলের অনেক মনে ক্ষতি হচ্ছে এ ব্যাপারে আপনি কৃষকদের অনেক বেশি মানে কষ্টের সম্মুখীন হতে হচ্ছে তাছাড়া বিভিন্ন অঞ্চলে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 হ্যাঁ ঠিক বলছো আর বাংলাদেশে ইদানিং কয়েকটা দুর্যোগ আসা আসছে বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হচ্ছে ধরো সিলেট চট্টগ্রামের মানুষ, সেখানে বেশিভাগ আহ চট্টগ্রাম বল রংপুর বল যেসব জায়গায় বেশি ফসল উৎপাদন করা হয় সেই সব জমিগুলি নষ্ট হয়ে গেছে, যার কারণে অসাধু ব্যবসায়ীরা আরো বেশি পরিমাণে আহ কৃষকদের অস্যাধের সুযোগ নিতে পারতিছে hello hello সেই যায়গায় তারা দশটাকা দিয়ে ক্রয় করতেছে সে যায়গায় তার পঞ্চাশ টাকা বিক্রি করতেছে হ্যাঁ আসলে এই সব ব্যাপারে কৃষকদের সচেতন হতে হবে, এবং আরো বেশি বাংলাদেশের উন্নয়নের জন্য কৃষি উন্নয়নের জন্য আমাদের সেই সব সচেতনতা বৃদ্ধি করতে হবে, রেডিও তারপরে হচ্ছে যে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 হম সরকার কৃষকদের

Hello আসলাম ওয়ালাইকুম রিশাদ ভাই কি অবস্থা? আসলাম এই তো আলহামদুলিল্লাহ আনুস ভাই কেমন আছেন?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

আচ্ছা আচ্ছা game খেলেন আর তো কোন movie টুভি দেখা হয় না? হ্যাঁ movie টুভিও দেখা হয় movie series game খেলাধুলা মাঝে মধ্যে দেখা হয়. তারপর নিজেও খেলি মাঝে মধ্যে cricket এই তো. আচ্ছা আচ্ছা কেমন movie দেখেন কি কি movie দেখা হয়? হিন্দি movie দেখা হয় হিন্দি english বাংলা সব দেখা হয়.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

কোনটা? thriller genre মানে একটু টান টান উত্তেজনা থাকে না কিছু movie তে hello আমার কথা কি শোনা যায় না?

আমার যেমন আজকে সকাল বেলা আমি cricket খেললাম. নাহ BPL টা আসলে দেখা হয় না জানেনই BPL এর মান দিন দিন খারাপ হয়ে যাচ্ছে আর এবছর BPL এর মান তো. জী এবছর BPL এর মান টা তো ওতো ভালো না. তবে মাঝে মধ্যে facebook group এ একটু দেখা হয় score বা update এরকম আর কি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 হম হম বুঝতে পারসি হ্যাঁ এবার BPL এর মানটা আসলে তেমন ভালো করে নাই. একটু যদি টাকা খরচ করতে হতো সুন্দর হইতো.

এরকম হ্যা দেখতে পাইস খুবই দুঃখজনক আমাদের দেশের জন্য. হ্যাঁ তিন চার বছর আগেও কিন্তু দুই হাজার সতেরো আঠারো সালের দিকেও যে BPL হয়েছিল ওই সময় দেখা গেছিলো অনেক বাঘা বাঘা player আসছিলো যেমন গেইল আসছিলো বাটলার আসছিলো. হ্যা এইবার হয় তো বা মনে হয় টাকা আর টাকার দেখলাম তো টাকা নিয়ে সমস্যা আর এদিকে টাকাও দিচ্ছে না. টাকা টাকা দেয় নাই.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

হ্যাঁ বলতে ওরা আসলে খেলাটাকে ধ্বংস করাই দেবে মনে হচ্ছে যেটা. একটু competition হলেই খেলা গুলা সুন্দর হয়ে যায় দেশের মধ্যে ভালো ভালো খেলোয়াড় বাছাই করে তুলে আনা যায় . অন্যান্য দেশের domestic league গুলাতে দেখা যায় প্রতি বছর দুই তিনটা করে ভালো ভালো player উঠে আসে আমাদের দেশে যেগুলা উঠে আসে সেগুলা দেখা যায় যে international এ গিয়া তেমন একটা ভালো খেলে না. আমাদের দেশে এটাই হচ্ছে বিষয়টা এই জন্যই তো আপনি কি live দেখসেন নাকি মানে মাঠে গিয়ে দেখসেন এবার?

শাহীন আফ্রিদি আসার কথা ছিল যদিও আসে নাই. হ্যাঁ মোহাম্মদ আমির ও আসলো না.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 তবে এইবার আমার মতে সবচাইতে বড়ো চমক দেখাইসে নাসির হোসাইন. আজকে match এর শেষে দেখলাম যে একেবারে top cricket taker চৌদ্দ wicket ফেললো

হ্যাঁ শাকিব তো এবার bowling অত ভালো করতেসে না. হ্যাঁ শাকিব batting ও ভালো করতেসিল যাহ্ক নাসির এর জন্য এটা খুবই ভালো আমাদের বাংলাদেশি দল এর জন্য নাসির যদি comeback করে তো দল টা আরো strong হবে দেখা যাক national team এ chance পায় কি না. হ্যাঁ যদি ও fitness টা আরেকটু ভালো করে জাতীয় দলে chance পেয়ে যায় ভালোই হবে জাতীয় দলে এসে ভালো করে খেলতে পারবে. হ্যাঁ তো তবে একটা দুঃখের বিষয় হলো নাসির মনে হয় না মেনকা tournament এর পুরস্কার টা জিতবে কারণ কিন্তু ওর team তো ভালো করে নাই সেজন্য মনে হয়. সেটা জিতবে না. হ্যাঁ ওর team টা আসলে তেমন ভালো করতে পারেনি team টার জন্যেই যা সমস্যাটা হবে ওর team final এ হয়তো ওর সুযোগ সবচেয়ে বেশ ছিল bowling এ batting এ সবদিক দিয়েই উপরেই ছিল.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 top four এ তো মনে হয় ওঠার কোনো সুযোগ নাই তাই না না না এখন বললাম তো চার জন চারটা team confirm একদম হয়ে গেসে.

হ্যা তো BPL নিয়ে তো এখন অনেক কথা বললাম অন্য কিছু বলেন আপনি আপনার free time এ কি কি করেন entertainment এর জন্য. আমার আসলে entertainment এর জন্য আগে নাটক দেখতাম বেশি আগে নাটক দেখতাম এখন অবশ্য মাঝে মাঝে এখন দেখা হয় নাটক টা কম দেখি এই গান শুনতে বেশি পছন্দ করি এখন ইদানিং গানটা বেশি শুনি.

কি গান শোনেন বাংলা গান english গান নাকি হিন্দি গান. হ্যাঁ সব কিছুই mix করি যখন যেটা ভালো লাগে সেটা শোনা হয় আসলে আমার.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

band এর গান band এর গান বাংলাদেশি. না না band এর গান শুনিনা আপনি শোনেন? হ্যা আমি তো band এর গান শুনি অনেক পছন্দের একটা জিনিস এটা আহ গান শোনা হয় ওয়াহিদ এর গান শোনা হয় নেমেসিস্ এগুলা শুনে দেখেন ভালো লাগবে আশা করি. আর আপনারা নাটক টাটক দেখেন বাংলা নাটক দেখা হয় you tube এ? হ্যাঁ মাঝে মধ্যে দেখা হয় নাটক যখন একটু complicated কিছু দেখতে ইচ্ছে করে একদম সহজ সরল দেখতে মন চাইলে তখন নাটক দেখি মাঝে মধ্যে আবার ইদানিং. বাংলা বেশ কিছু ভালো নাটকও বের হচ্ছে আর february মাসে তো জানেনই অনেক নাটক বের হয়.